যা ঠান্ডা পড়েছে, তোমাদের ওই দিকে কেমন আমি জানি না এই দিকে তো খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়াতে কি হচ্ছে শরীর খারাপ করে যাচ্ছে ঠান্ডা লাগছে খুব আহ মানে সর্দি কাশি জ্বর মানে লেগেই আছে আর তোমাদের ওই দিকে ঠান্ডা পড়েছে। ভীষণ ঠান্ডা মানে first জানুয়ারী থেকে start হয়েছে ঠান্ডা, ভীষণ ঠান্ডা এই সময় টা একটু problem হয় শরীর এর মানে ঠান্ডা টা যারা যখন পড়তে শুরু করে তখন শরীর টা. এই সর্দি কাশিতেই মানুষ একটু ভোগে আবার ঠান্ডা টাই যখন যাই, ঠিক ওই সময় টাই আবার সর্দি কাশি টা হয়. মাঝখানে আহ এই যে অতিরিক্ত ঠান্ডা এই টাই মানুষ নিতে পারছে না. হ্যাঁ ওটাই তো অসুবিধা হচ্ছে, আরে হট করে দেখো না তুমি এই december এর last week এ তোমার মানে কেমন গরম ছিল, মানে কোনো ঠান্ডার কোনো মানে নামই ছিল না. হঠাৎ করে তোমার আহ মানে জানুয়ারীর first week থেকে কেমন হট করে ঠান্ডা টা পড়লো আর এতে কি হচ্ছে না, শরীর টা খুব খারাপ করছে মানে, শরীর টা ভালো ঠান্ডা লেগে যাচ্ছে আর কাশি তো কমছেই না. হম এত শরীর খারাপ করছে। হম সব থেকে বড় ব্যাপার এই ঠান্ডা টাতে মানুষের অনেক acidity ও problem হয়. হ্যাঁ এটা ঠিক বলেছো? হ্যাঁ আমরা যা খাবার দাবার খাচ্ছি ভীষণ acidity গ্যাস অম্বলের এই রকম problem তো অনেক হয় আমরা আসলে যা ভেজাল খাবার দাওয়া করছি, তাতে তো মানে এই রকম এ হচ্ছে, তারপরে এই শীত কালে কি হয়, একটু বেশি চাপা চুপি দিয়ে মানুষ বসে থাকে তো, তাই জন্য এই problem তা একটু বেশিই হয়.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 তাতে মানুষের আরও বেশি problem হয়ে যায়. হম ওটাই, Digeste এর problem হয়ে যাই.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 কারোর কিডনি তে stone জল না খাবার ফলে শারীরিক problem টা লেগেই আছে আহ মেয়েদের তো PCOD একদম এখন তোমার আঃ মানে আমি, সেদিন কে আমরা একটা friend এর সাথে কথা হলো আহ ও সে বলছিল ওর হঠাৎ করে তোমার খুব, পেটে ব্যাথা হঠাৎ করে আর কি কিছু কিছু কোনো কিন্তু সমস্যা নেই কিন্তু হঠাৎ করে খুব পেটে ব্যাথা মানে পেটে ব্যাথা সজ্য করতে পারছে না তারপর doctor দেখালো, দেখানোর পরে তোমার, আঃ USG করতে দিয়েছে USGmust প্রথমে medicine দিয়েছিলো medicine এ তো কিছু হয় নি কমছে না তারপরে আবার হম গেছে doctor এর কাছে তখন তো আবার USG করাতে দিয়েছে last এ ওর কি ধরা পড়েছে জানো fatty liver. আচ্ছা, মানে fatty liver doctor বলছে আসলে আমাদের যে আমরা যে খাওয়াদাওয়া করছি খন খাওয়া দাওয়া মধ্যে ধর সব কিছুই তোমার ভেজাল রয়েছে, মানে কোনো কিছু তো এখন ঠিক নেই. মানে তুমি যে শাক সবজি খাচ্ছ, ফল খাচ্ছ, সব কিছুর মধ্যেই মানে সব সার দিয়েই সব কিছু তৈরী করা তাতে আমাদের শরীরের খুব. খুব বড়ো problem create করছে, এবার ওর ভাবো তেমন কিছু বয়স ও নই, এবার fatty- liver ওকে কি বলেছে যে তোমার পুরো একদম, মনে doctor তোমার খাবার দাবার এর restriction করে দিয়েছে মানে, মানে fat জাতীয় কিছু তো খেতেই পারবে না, এবার বলো তুমি, এবার যদি আমাদের মতন বয়সের মেয়ে কি ভাবে maintain করবে করা কি সম্ভব সেটা? এই রকম maintain করা. ওটাই তো. আমার তো নিজের gallbladder stone operation হয়ে আমার তো যাচ্ছে তাই কান্ড মানে একদম আহ কিছু খেতে পারি না. অনেক ডাক্তার~ডাক্তার প্রচুর খাওয়া দাওয়া restriction আমি তো কোনো party wear কিছুই খেতে পারি না, আমাকে তো একদম restriction এ থাকতে হয় আহ মানে, কি বলবো এই সব ভেজাল জিনিস খেয়ে যতই নিজেকে control করার চেষ্টা করেছি তাহলে হঠাৎ করে কি ভাবে এ সব হয়ে গেছে নিজে ও বুজতে পারি নি maximum আমার family maximum দেখেছি gallbladder stone মানে, খাওয়া দাওয়ার restriction নেই, হ্যাঁ আমাদের পরিবার অনেকর অনেকই এটা হয়েছে কিন্তু তারা normally stone operation হওয়ার পর থেকে ভালোই আছে, কিন্তু আমার, শরীর খারাপ তো permit করলো না এই জিনিস টা এই operation টা হয় তো. তারজন্য আমারও নিজের আঃ মানে এক অনেক প্রচুর restriction আমি কোথাও খেতে পারি না বাইরে মানে কোথাও আমার খাওয়াদাওয়া চলে না. আচ্ছা তাহলে যখন তোমার gallbladder stone ধরা পড়লো না, তার আগে তোমার কি symptoms দেখা দিয়েছিলো? আমার gallbladder এ যখন stone ধরা পড়েছে, তখন আমার সেই রকম পেটে ব্যথা বা vomiting কোনো কিছুই নয়, আমার weight ছিল sixty four সে খান থেকে আমি normally হম মাঝখানে একটু weight টা loss করার জন্য আহ diet করতাম, এ করতাম হঠাৎ করে, আমার না এক বছর ধরেই উহ একটু ইযে হচ্ছিলো acidity র problem হচ্ছিলো। Stone টা থাকে সেই জায়গা টা গ্যাসের মতন ভাবনা আনছিল হ্যাঁ হঠাৎ করে হয়তো গ্যাস গ্যাস ভাবই, একদিন হঠাৎ করে জিনিসটা খুব বেড়ে যাই বেড়ে যাবার ফলে আমি ঠিক করি বাড়িতে না এবারে, একটা doctor দেখাতেই হবেই প্রত্যেক দিন একটা মানুষের এই জিনিস তা হবে কেন? যখন আমি এত খাওয়াদাওয়া control করছি, ইযে করছি তাহলে আমার হবে কেন? তখন আমি doctor দেখলাম, তারপর USG করতে দিলেন।

তো সেখানে আমাকে stone operation করতে হয়, stone টা যে operation হয়েছে, সেটা এবার কি মাঝখানে problem হয়েছে সেটা বলতে পারছি না আমি আহ আমরা অনেক doctor দেখিয়েছিলাম, এখান কার doctor তো বললেন। normal আমি কিছু নেই, না আমি যেটাই খাই, সেটাই আবার poty~poty দিয়ে সেটা বেরিয়ে যাই. আচ্ছা মানে digest হচ্ছিলো না, একদমই নয় digest মানে একদম ই নয়, স বিচ্ছিরি পেটে ব্যাথা, তারপর weight loss বমিভাব, মাথা ঘোরানো যে problem গুলো থাকা কালীন হয় নি, বের করে দেওয়ার পর সেই problem গুলো আবার শুরু হচ্ছে। তাহলে তো তোমার মানে খুব মানে খাওয়াদাওয়া খুব restriction খুবই, প্রচুর প্রচুর এটা তো maximum জনের, মানে বিশেষ করে বেশি দেখবে জল, না খাওয়া ফলে, কম জল খাওয়ার ফলে এই problem গুলো দেখা দিতে থাকে মানুষ আজ কাল কোথায় আমরা যে একটা ধরো time নেই ম্যাগি বানিয়ে নিচ্ছি, বিশেষ করে ম্যাগি সেটা যে ক্ষতি কারক, সেটা আমরা বুঝছি না হয়তো বাচ্চাদের কেউ টিফিন দিচ্ছি, ম্যাগি বানিয়ে দিচ্ছি কিংবা ধরো fast food junk food যেখানেই বেরোচ্ছি,

হম সবাই কে maxi হ্যাঁ এই জিনিস টা বাইরে বেরোলে অন্য কিছু, খাবার না খেয়ে আমাকে বাইরে তেলে ভাজা জিনিস বা restaurant এ বসে বেশ বিরিয়ানি এই জিনিস তা আমাকে খেতেই হবে must একদম compulsory এইবারে কি হয় যাদের liver হম পাচন তন্ত্র সঠিক ভাবে কাজ করছে তারা তো উৎরে যাই এবার যাদের একটু কমজোরী আছে তাদেরই problem তা দিতে শুরু করে. আচ্ছা ঠিক বলেছো। না আমি সত্যি জানতাম না যে তোমার এই সমস্যা টা দেখা দিয়েছে, তাহলে এটা তে সত্যি কথা এটা তে মানে ভাব তো, তোমাকে কত মানে,

ভীষণ problem relative দের বাড়ি যাই সেখানে যে আমার কত problem হয় মানে relative সেটাই চলো আমি আমার মতন করে রান্না করে খেলাম সেইটা আলাদা ব্যাপার। বাইরে তো আমি কোথাও গেলাম আমায় খাবার সাথে করে হয় carry করতে হয় সেইটা খুব আমার জন্যে problems হয়ে যাই কোত্থাও খেতে পারিনা এক ফোটা কি কি বারণ। খুবই সমস্যা তবে জানো তো একটা আমি জিনিস দেখলাম, তুমি যদি মানে তোমার শরীর ভালো রাখতে চাও মানে fit রাখতে চাও fitness থাকতে চাও,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 সকালে উঠে মানে আর কিছু না করো এক ঘন্টা হাট পুরো continue তাহলে কিন্তু শরীরের পক্ষে এটা খুব উপকার খুব, সব কিছু দিক থেকে তোমার শরীর তো fit থাকবেই,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 মানে হাটা টা না আমি বলবো যে এটা খুব mandatory এটা আমি আমার নিজের দিক থেকেও দিয়েছি মানে দেখেছি তোমার এটা খুব মানে প্রত্যেকটা মানুষের দরকার যে atleast সকাল বেলা নিয়ম করে হাঁটা,

আসলে যে একটা বয়সের ছাপ এসে যাই সেই ছাপ টা তোমার ওই হাঁটলে continue যদি তুমি হাতা তা maintain করোনা সেটা তেওঁ তোমার মানে glow বাড়ে, উপকার দেয়, এটা আমরা সোনা আর এখন তো তোমার যেহুতু আমাদের এতো মানে অল্প বয়েসে আমরা যে lifestyle তা maintain করি মানে ধরো আমরা এই job এ বেরোচ্ছি বাইরে job করছি বাইরে খাবারদাবার খাওয়া হচ্ছে oily খবর খাওয়া হচ্ছে, সে ভাবে তো সবসমই maintain করা সম্বভ নয় তা কিছু তা না তোমার আমি বলবো যে আমি যদি একটু time বের করে যেমন তোমাকে বললাম যে তুমি first হচ্ছে morning walk টা করতে পারো আর যদি নিজের শরীর প্রীত, রাখতে গেলে তুমি যদি আহ মনে করো তোমার যে problem টা তুমি বললে তুমি যোগা maintain করতে পারো জানতো আমি দেখেছি মানে যোগা করলে তোমার অনেক অনেক তোমার, specially মানে ভালো হয়. মানে খুব মানে তোমার শারীরিক মানে শারীরিক দিক থেকে তুমি একদম আহ মানে fit থাকবে আমি মনে করি maintain করা ভালো আর, শারীরের যে একটা শরীরের যে তোমার যে আরো ধরো তুমি যদি ভালো থাকতে চাও যেমন ধরো সেই তুমি বলছিলে না যে তুমি মাঝে diet করছিলে diet তাও তুমি যদি ধরে রাখতে পারো, ওই যে তুমি যেমন বললে যে তোমার অনেক কিছু এমনিতেই তুমি খাওনা মানে বাইরের খাবার দাবার খাওনা খেতে পারোনা এটা তোমার, আহ মানে তোমার তো এমনিতেই তুমি maintain করো আর আমাদের ক্ষেত্রে আমি বলছি যেমন তুমি আমি জানতো আমি হচ্ছে মাঝখানে যখন অফিস করতাম তখন আমার মানে তুমি যে বললে যে একটা PCR সমস্যা থাকে মেয়েদের। আর সেইটা আমারি দেখা দিয়েছিলো এইবার সেইটার জন্যে আমি যখন তোমার আহ ডাক্তার দেখালাম তখন ডাক্তার দেখানোর পরে যা তোমার test করার blood test বলো, Thyroid test বলো USG হলো সবই হলো কিন্তু কোনো কিছু problem কিন্তু বলছে যে তোমার মানে একটু fat চলে এসেছে আর তখন আমার, আমার কিন্তু weightfifty six fifty seven হয়েছিল। তখন আমায় ডাক্তার suggest করলো যে তুমি আয় মানে medicine এর থেকে তুমি যদি কোনো gym বা যোগা তে যদি ভর্তি হতে পারো তাহলে তোমার এই যে শারীরিক যে,

মানে শরীরে তোমার যে যে তুমি করছো workout টা করছ মানে শরীরে সেইটা জন্যে করছো।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

ওটা করার পরে না অনেক উপকার পেয়েছি, অনেক উপকার, মানে অনেক আমার আহ help হয়েছে হম আমি এইজন্য না সবাই কে suggest করি,

এখন সবাই নিজেদের life এ ভীষণ busy না কেউ কিছু না কিছু তো করছে সুতরাং আহ চাকরি করে আর বাড়ির কোনো কিছু করে নিজেকে সময় দেয়ার একটা যে ব্যাপার সেইটা আমাদের হয়ে উঠছে না. সমস্ত কিছু কাজ করে শুতে late হচ্ছে, হ্যাঁ, সকাল বেলায় ঘুম থেকে উঠতে late হচ্ছে কিংবা অনেকের কি থাকে সকাল বেলায় তাই office office এর জন্যে, হয়তো নয়টার সময় তাকে office বেরোতে হবে early morning উঠতে হবে তারপর free hand exercise করার ও তো সময় নেই তাই তো হয় সুতরাং এই যে একটা বিচ্ছিরি lifestyle এর মধ্যে আমরা বাঁধা পরে গেছি আর,

শরীরের problem এর জন্যে তো মেয়েদের বেশি ভাগ মেয়েদের তো এই hair fall তারপর এই সব যে একটা problem ভীষণ বাজে। শুধু hair fall কেন বলছো তুমি বলো না, তারপর skin এর তো problem দেখা দিচ্ছে জল তা খাচ্ছি সেই জল তাও যে, একদমই তাই এএকদমই তাই skin এর problem দেখা যাচ্ছে দেখা দিচ্ছে আহ জল ফুটিয়ে খাচ্ছি আবার অনেক ডাক্তার বলছে যে উম জল তা ফুটিয়ে খেয়োনা আবার এককাগুয়ার্ড use করো. আহ আবার অনেক ডাক্তার বলছে জল তা ফুটিয়ে boil করে উম তারপরে খাও এখন কার কথা যে শুনবো আর কোনটা যে ঠিক সেইটাও বোঝা যাচ্ছেনা। একদমই সেইটাই বোঝা মুশকিল আর তারপরে তো আমাদের বড়কথা আমাদের তুমি ভাবনা আমাদের health তা কি করে ভালো থাকবে মানে আমাদের শরীর ভালো থাকার জন্যে আমাদের কোনো আহ মানে যে life আছে যে আমাদের যে আমরা খাওয়াদাওয়া তা করি সেইটার কোনো সময়সীমা আছে আমাদের আগে দেখবে যখন আমরা ছোটো ছিলাম তখন ছোটবেলায় মানে আমার আহ মা বাবা বা দাদু ঠাকুমা কে দেখতাম যে তোমার, সকালে breakfast তারা আহ মানে সকালে খাবার যারা নয়টার মধ্যে খেয়ে নিচ্ছে তারপর তোমার দুপুরে খাবার আহ lunch করছে আহ দুপুর এক.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 সেখানে দেখবে তারা কিন্তু এতটা তাদের আহ মানে health এর কিন্তু এতো problem ছিল না কিন্তু কিন্তু আমাদের আমাদের বলতো খাবার দাবার এর time ই তো ঠিক নেই কোনো মানে আমরা,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

তারপর বেশি ভাগ আমাদের ঘুম ঘুমটা তা আমাদের actually ঠিকথাক হয়না একই তো রাত করে সোয়া তারপর সকাল বেলায় তাড়াতাড়ি ওঠার একটা ব্যাপার এক ঘন্টা আধ ঘন্টা maximum. না মানুষ কে শুতেই হবে সেই proper relaxation যে ঘুম টা সেইটাই হয়না এখন আর তারপরে তারপরে ঘুমটা হবে কি করে তুমি একটা কথা ওটাই আমি তোমাকে এখনই ওইটাই বলতে চাইছিলাম মানে তুমি যে শুতে যাচ্ছো তুমি তো শুতে গিয়ে আগে কি করছো mobile নিয়ে তুমি দেখছো। mobile তা তুমি যদি দেখতে থাকো তাহলে ঘুম তা কি তোমার ঠিক time এ আসবে? সে ঠিক time এ তো আসছেনা সেইটা তো তোমার late হচ্ছে এইবার তুমি সকাল বেলায় উঠে first morning এ তুমি কি করছো আগে mobile টা তোমার মাথার সামনে থাকছে। আগেই তুমি mobile তা খুলে দেখছো। তাহলে? একদমই তাই এই যে যেমন সোমবার সকালে আহ মানে তিনটে মানুষ বলে যে আমি সেইদিনকে দেকছিলাম যে তোমার মানে তোমার mental বোলো বা health বলো তোমার ঠিক রাখতে চাও মানে সারাদিন এর জন্যে,

সকাল বেলায় উঠেই আগে খালি পেটে তুমি জল খাও খালি পেটে আগে এক গ্লাস জল খেয়ে নাও তারপর তুমি চা খাও কফি খাও যা খাচ্ছো খাচ্ছো তারপরে সকালে উঠে হচ্ছে আরেকটা হচ্ছে তোমার মানে অভ্যেস হচ্ছে যেইটা তোমাকে আমি বললাম যে half an hour নিজের জন্যে দাও মানে কিছু workout করো বা হাটো। তারপরে আরেকটা হচ্ছে যে আরেকটা'বাজে অভ্যেস হচ্ছে যেইটা তোমার উঠেই আমরা phone তা on করি আগে net on করে আগে social media তা আগে একটু ঘেটে নি এইটা হচ্ছে আমাদের সব, থেকে মানে দিনের শুরুতেই সব থেকে বাজে অভ্যেস।

এইটাতেই মানুষের এর মানে তোমার হ্যাঁ খারাপ করে দিচ্ছে। ফোন দেখতে দেখতে সকালে ঘুম থেকে উঠে ফোন নেয়া সেইটা তো একটা বাজে অভ্যেস আছে plus আমরা মানে খেতে বসেও আমরা ফোন ফোন use করি কিন্তু বলে ওই যে radiation টা যে আমাদের শরীরে, হচ্ছে না সেইটা ভীষণ খারাপ কিন্তু সেইটা হওয়ার থেকে সবাই তো আমরা করছি কেউ না কেউ সবাই বেশি ভাল সবাই করি আর শুধু সেইটা তুমি বলছো খেতে বসে আমরা যখন ধরো মানে washroom এ যাচ্ছি সেখানেও তো আমরা phone টা carry করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেইখানেও তো আমরা ফোন ছাড়া তো সেইখানেও যাচ্ছি না মানে জানিনা মানে এই অভ্যেস টা তোমার আছে কি না মানে এইটা তো আমার খুব পরিমানে আছে এইটা নাকি না মানে এইটা health এর জন্যে খুবই এই মানে খারাপ একটা অভ্যেস মানে তুমি কোথাও মানে যে একটা নিজের যে একটা শরীরের একটা জন্যে সব কিছু করে সেইটা টে তুমি, ফোনের মধ্যেই ঢুকে বসে থাকছে তাহলে তুমি কিকরে শরীর তা ঠিক রাখবে। সেইটাই হচ্ছে ব্যাপার আসলে এখন work from home ও হয়েগেছে এই work from home এর জন্যে কি হয়েছে আমি বেশিরভাগ অনেক মানুষ ক দেখছি যেইটা আমি নিজে দেখেছি যে মানে phone নিয়ে তারা কাজ করছে। আছে তো কিংবা ল্যাপটপ নিয়ে কাজ করছে তো যখন তাদের washroom এ যেতে হচ্ছে ফোন তা নিয়ে তারা যাচ্ছে ফোন তা নিয়ে আর তারপরে এতো চাপ.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 কাজ করতে হতো তখন কি হতো ওয়া মানে অফিস এ যদি কোনো washroom যাওয়ার মানে ব্যাপার থাকতো সেইসময় তা কি ঐখানে off করে মানুষ যেত. ঐজায়গা টা একটুখানি হয়তো দু তিন মিনিট off করে মানুষ সেখানে washroom washroom থেকে fresh হয়ে তারপরে আসতো এখন মানুষ নয় এখন তুমি বাড়িতে আছো তার মানে তোমার,

সব থেকে বড়ো কথা দেখোনা এই যে আমাদের যে work schedule টা এই যে ধরো আমরা যে work from home করছি এতো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 তুমি যে PC কাজ করছো বা ল্যাপটপ এ কাজ করছো সেখানে তোমার যে তোমার ডেস্ক এ যে তুমি বসছো বসে কাজ করছো সেইটা তোমার কিন্তু অফিস এ সেইভাবে তৈরী করা যে তোমার, মানে তুমি যে height এ আছো যেখান থেকে তুমি বসে তোমার যে গ্যাপ এ তোমার middle এ তোমার দূরত্ব যে তোমার চোখ থেকে দূরত্ব তা বজায় রাখা উচিত সেইভাবে কিন্তু সেইভাবে maintain করা থাকে এইবার সেখানে তুমি কাজ করছো এইবার বাড়িতে তে সেই ব্যাপার তা কি হচ্ছে বাড়িতে work from home যখন করছো বাড়িতে দেখো সবার তো সেই অফিস environment এর মতন তো নেই বাড়িতে পরিস্থিতি তাইনা? সবার বাড়িতে সেই decorum,

মানে তোমার আহ অফিস time ধরো nine hours তোমাকে complete করতেই হবে টা এই ভাবে যখন তুমি কাজ করছো automatically তোমার দেখ মানে আমাদের তো হয়েছে মানে spondylitis যে একটা ব্যাপার তা আছে না,

মানে এইটা কিন্তু হম বড়ো একটা সমস্যা মানে বড়ো তোমার অফিসের একটা environment আর বাড়ির একটা environment কিন্তু পুরোটাই আলাদা এতে আরো মানুষ শুধু মানে আমি তো spondylitis টা বললাম তারপরে তোমার,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 সেইটাও তো বেশি মানে power টা বেড়ে যাচ্ছে একদম কাছ থেকে নিয়ে ল্যাপটপ এ বসে বসে কাজ করছি সেই ভাবে তো সেই দূরত্ব টা তো আমরা তো মানে maintain করছি না যে তোমাকে কতটা দূরত্ব রেখে কাজ করাটা উচিত সেইটা তো আমাদের, মানে বাড়িতে সেইটা সম্ভব নয় আর সবার বাড়িতেও desk থাকবে বা সেইভাবে চেয়ার টেবিল থাকবে সেইটা হয়েও ওঠেনা। বলে কি মানুষ দেখো এই সব তো মানে এই জিনিস গুলো আছে যার ফলে শরীরে একটা খতিগ্রস্ত হচ্ছে কিন্তু তারপরে খাবার দাবার আমরা যে খাবার গুলো খাচ্ছি সেগুলো কত ভেজাল।

এই খাবার গুলোও তো ব্যাপার তা আহ বিচ্ছিরি একটা ব্যাপার হয়েযাচ্ছেনা সেই খাবার গুলো খেয়ে তো তুমি digest করতে পারবে তও তো না সেই খাবার গুলো শরীরে খুব ক্ষতিকর ব্যাপার হচ্ছে আগেকার দিনে মানুষ খাঁটি খবর খেত. এখন কার দিনে দিনে দুধ খাচ্ছি দুধেও মানে গরুর বেশি দুধ হওয়ার জন্যে গরু কে ইনজেকশন দেয়া হচ্ছে তাইনা? মাছে মাছে দের ও একটা অন্যরকম কিছু খাবার দেয়া হচ্ছে যারফলে মাছ এর বৃদ্ধি বেশি পাচ্ছে। হ্যাঁ সেইটাই তো বলছি মানে কি মানে এ ব্লগ দেখি তো হয় ব্লগ চ্যানেল এ দেখি দেখেছি যে কি যে আমাদের এই বেঙ্গাল এ যেমন কলকাতা হম কলকাতা তারপরে আমি যে side এ থাকি সেই side এ এইসব, টাটকা মাছ এইখানে পাওয়া যাই কিন্তু যে জায়গা গুলো একটু মহারাষ্ট্র type এর ওই ঐসব জায়গা ঐসব জায়গায় ওরা পুরো বরফের মানে frozen জীন~জিনিস গুলো।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

সেইটাই তো সবথেকে বেশি একটা মানুষের হম এখন তো সবথেকে বেশি মানুষ কাজে মানে এতো কাজে ব্যাস্ত যে সেখান থেকে, আহ মানে time তাকে বাঁচনোর জন্যে একদিনের খাবার দুদিন করে রাখে এইটা আবার আমি দেখেছি একদিনের খাবার দুদিনে ফ্রিজ এ রেখে দেয় সেই খাবার আবার মানুষ খাচ্ছে একদম ঠিক বলেছো এইটাও আছে, আসলে আমাদেরকেই একটু সচেতন হয়ে থাকতে হবে তবে গিয়ে নিজেরা ঠিক থাকতে পারবো।

এই সমস্যা করে করেই তো আমাদের আজ এই অবস্থা। যাগ্গে ভালোই হলো তোমার সাথে অনেক দিন বাদে কথা হলো মানে আসলে তো সময় হয়ে ওঠেনা তুমিও কাজে ব্যাস্ত থাকো আমিও কাজে ব্যাস্ত থাকি মাঝে মাঝে আহ ফোনে,

হম তাদের ওই মোটামোটি আছে তারাও তাদের ও বয়েস হচ্ছে তোমার মা বাবা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে মোটামোটি মায়ের মাঝখানে শরীর টা খারাপ করেছিল এখন ঠিকাছে। ঠিকাছে তাহলে ভালো থেকো সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ তুমিও ভালো থেকো ঠিকাছে চলো

হ্যাঁ যাবো তো আজই নটার দিকে যাবো। তুই যাবি নাকি? হ্যাঁ তাহলে চ দুজনে তাহলে ঘুরে আসি bike নিয়ে হ্যাঁ কবে থেকে যাওয়া হয়নি ঘুরে আসি আজ দেখি। মানে কী বলতো কয় দিন যাওয়া হয়নি ওই তলি Collage এর ওই তলি তো কবে থেকে যাওয়া হয়নি তা ওই তলিতে ঘুরে আসি কিরকম হালচাল দেখে আসি গে। হ্যাঁ নটা দশটার দিকে যাব। হ্যাঁ এখন আমি খানিক এখন আমি খানিক মাঠ যাব গা মাঠ থেকে ঘুরে এসে ওইতালি চলে যাব। তুগে তালে তোকে ওইতাল থেকে নিয়ে নেব আমি তোর phone করে দেবো তুই ready হয়ে থাকিস তোকে নিয়ে নেব। আমি মাঠ দিয়া খানিক ই ডাল কেটে নিয়ে আসিগে একটা ছাগলের জন্য হ্যাঁ ডাল কেটে নিয়ে আসিগে ছাগলের জন্য এই তুই বাড়িতে একলাই আছিস? হ্যাঁ হ্যাঁ

ও ওই চেনে হ্যাঁ হ্যাঁ ওটা new town বলছে আমিও জানি ওই শুনেছি যার কাছে সে যখন বলল আমাকে ওইখানে বাড়ি বলে আমরা একই অফিসে কাজ করি ওইখানে ওদের বাড়ি নিয়ে বলল চলে আয় তাহলে তুই আজকে তাই ওইতালি একবার যাব ওইতালি থেকে তারপরে তায়াবে ওইতালি চলে যাব আজগেও আজগে তো ফাঁকায় বসে আছি তো ঘুরেই আসি motorcycle এ বলছি যা ওই নটা দশটার দিকে বললাম না তোকে হ্যাঁ আমি তোকে phon~ phone করে বলে দেবো ভাবছি দিগে যে চিনিস তো ওই ওখানকার ওখানে একটা ব্রিজ আছে হ্যাঁ ওখানে একটা হরিদাসপুর যেতে হরিদাসপু~ চিনিস তো ওইখানে একটা bridge আছে ওই bridge টা থেকে ঘুরে চলে আসবে তাহলে হরিদাসপুর হ~ হ্যাঁ হরিদাসপুর হরিদাসপুরের আগে হ্যাঁ ওইখানে একটা bridge আছে হ্যাঁ গিয়েছি তো একবার দাদার বিয়েতে গেছিলাম আমি একবার আমি, বিজয়, রানা, আলো সব তাপস সব গিয়েছিলাম তো আমরা রাতে গিয়েছিলাম অত কিছু জানতে পারিনিকো ভালোভাবে দেখিনি আজ যাব তো আজ ভালো যাবনে ভাল করে দেখব তাহলে গিয়েছিলাম নারায়ণপুর গেছিলাম নারায়ণপুর গিয়েছিলাম ওইখান থেকে বিয়েতে ওইখানে বিয়ে হয়েছিল ওই হরিদাসপুরে ওইখানে গিয়েছিলাম তখন রাতের বেলায় অত বুঝতে পারিনি Bridge fridge দেখিনি কখনো নদী ফদী দেখিনি তখন রাতের বেলায় চিনতে তো পারবো না তখন জল জলের সময় ছিল তো জলপথ ফেলে গেছিল জন্য নামা হয়নি তখন আর সেই এই দশ পনের দিন হলো ওই গিয়েছিলাম ফারাক্কার bridge গিয়েছিলাম তাহলে মালদায় গিয়েছিলাম তো বিয়েতে গিয়েছিলাম ওইতালি থেকে ওইতালি ঘুরে চলে এলাম ফারাক্কার bridge দেখলাম কম বড় bridge একশো পাটাই গেট বুলছে ওখানকার ওই নদীটা একবারে বাংলাদেশ একশো আট হ্যাঁ একশো আট টা গেট ধরলে হম

ওই নদীটা একবারে বাংলাদেশ বাংলাদেশে চলে গেছে আর খানিক দূর যেয়লি তো বাংলাদেশের border আমি যেইনি ওখানে আর খানিক যেয়ে ওই আধ ঘন্টার মতন রাস্তা তারপরে বাংলাদেশের border হ্যাঁ আমরা বিয়েতে এসেছিলাম মাসির বিয়ে ছিল হ্যাঁ ওখানে একটা দাদু আছে ওখানে দাদুর বিটির বিয়ে ছিল মাসি ধরলে আমি গিয়েছিলাম রানা, আমি, আলো, বিজয় সবাই গিয়েছিলাম ওখানে বাবু বাবু এসেছিল তো সাথে ভালোই enjoy করলাম ওখানে হম এমনি চার পাঁচ দিন ছিলাম ওইখানে। তারপর আবার বাড়ি train গিয়েছিলাম তো যেতে ধরলে ছয় সাত ঘন্টায় লেগেছিল যেতে train. হ্যাঁ অনেক দূর গিয়েছিলাম ওইটা আর একবার গিয়েছিলাম বর্ধমান গিয়েছিলাম একবার বিয়েতে বাসে করে গিয়েছিলাম তখন ওটাও অনেক দূর মানে ওইটা ধরলে এই বিকেল তিনটের সময় ই করেছিলাম তো চেপেছিলাম বাসে ওখানে পৌঁছে গেছি পৌঁছে দিয়েছিল রাত দশটা এগারোটার সময় মানে ক ঘন্টা লেগেছে দেখ তাহলে যেতে বাসে না আবার ওখানে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে আবার বাসে চেপে পড়েছিলাম নেওক বারোটা একটার সময় চেপেছিলাম নে~ এখানে নেমেছিলাম সকাল আটটা সময়ে মানে যতটুকুন খেতে ততক্ষুনি